যেমন বিয়ে বাড়ি কোন ওয়েডিং শুট কোন রিসেপশন শুট বা-আ কোন বার্থডে --

এটা একটা পেট্রোল পাম্প নতুন তৈরি করা হয়েছে আআআআ এবং এখানেএএ সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হচ্ছে।

বিল্ডিং -এর নিচে বাচ্চাদের জন্য আ পার্ক -এর মত করা আছে অ্যাকচুয়ালি এমন বিল্ডিং -এর --